হ্যাঁ আমরাও খালিতো আমাদের মানে গ্রামের একটা team আছে যেটা আমাদের মানে আমাদের যেটা friend মিলে যে একটা team করেছে সেটা তেও একটা team করেছি আমাদের খেলা টা দুদিন পরে আছে এখন ও হ্যাঁ দিয়ে ওটা কেমন type র খেলা হচ্ছে বলতো? এমনি মানে কত গুলো team কত গুলো team এর মধ্যে খেলা হবে? ওই মোটামোটি তোমার পনেরো ষোলো টা ধরো পনেরো ষোলো টা দিয়ে entry fee লাগছে না? এর কিছু entry fee হ্যাঁ entry fee মোটামোটি তোমার কাছে হাজার টাকা করে মনে হয় নিয়েছিল

তো মনে হয় first prize আছে মনে হয় পনেরো হাজার মা পনেরো হাজার নয় দশ হাজার আর একটা trophy আছে মনে হয় ও first prize দশ হাজার আর একটা trophy আর second prize টা second prize ওই রকমপাঁচ হাজার চার হাজারের মতো আছে একটা কিছু আমি ওত্তো জানি না first prize টা শুনলাম ও তো বেশ ভালো তাহলে মানে যদি হয় আমাকে তো বলেছিল আমাদের যারা খেলে cricket তো ঠিক আছে তো আমাকে বললো যে তোর কাছে যদি কোনো picture আসে বা কোনো tournament হয় আশে পাশে তাহলে আমাকে বলবি তাহলে আমরা যাবো খেলতে তো তুমি তাহলে বললা হচ্ছে খেলা তাহলে একবার দেখবো দিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি ওদেরকে বলবো phone করে phone করে কি আমি একবার যাবো বাগান বিকালে দিয়ে বলবো যে হ্যাঁ খেলা এক জায়গায় আছে তুমি একবার বলব হ্যাঁ দিয়ে আমাকে বলবা হ্যাঁ বলে দিবো কোনো ব্যাপার না অ বললেই করে নেবে কারণ দেখো team যত খেলবে তত তাদেরই profit হ্যাঁ সেটাই দিয়ে তুমি তাহলে এখন তাহলে football মানে football বলছি sorry বলছি তুমি তাহলে এখন cricket মানে ভালো মানে তোমাকে খেলতে ভালো লাগে হ্যাঁ আমরা তো cricket ই খেলি আগে তো সারাদিনই খেলতাম এখন ধরো কাজের কিছু চাপ আছে সেজন্য বলতে পারিনা তাও মাঝে মধ্যে খেলি যখন কাজ থাকে না তো এই তো tournament চলছে এখন তো মানে কাজ থাকলেও খেলতে যাই

হ্যাঁ এই দিকে তো মানে এখন তো চাষ কি আমি তো এইরক পাশেই বসে আছি চাষের জমির এই কফি তোমার এগুলি মানে পুরো মাঠেই কফি লাগা আছে বেশিরভাগ

মানে কি বল তো ধরো হয়তো ধান উঠে গেলো তো তা প্রত্যেকটা জমিতে ঝিঙ্গা থাকবেই ও আমাদের ও ঐসব কিছু নাই মানে ওই কপি তারপরে তোমার পেঁয়াজ আলু তো হয়না এইদিকে সেই ওই নদীর side দিয়ে যেতে হবে ঐদিকে আলু হয় এদিকে কপি পেঁয়াজ সর্ষে তোমার এগুলোই লাগাই গম সর্ষে আমাদের এইদিকে বেশ ভালোই আছে সবকিছু তোমার ওই বললা যে কফি এগুলো সব আছে পেঁয়াজ রসুন এগুলো সবই আছে তোমার গাজর ধোনে পাতা এগুলো সব ই আছে মটরশুটি

তারজন্যে মানে চাষটা বেশি হয় আমাদের মানে মাঠে কি বোলো তো ধান খুবই অল্প হয় মানে এই ধরো শুকনো জিনিস তোমার ধরো যেমন ধরো কফি মফি এগুলো সব কিছু হয় হ্যাঁ ওটাও তো মানে যেদিকে জল কম থাকে সেদিকে ওসব জিনিসই বেশি হয় সেটাই আমার বাবা সুধা আমার বাবা আমার বাবা লাগিয়েছে কফি কফি দাঙ্গাতে হ্যাঁ ডাঙ্গা মানে ডাঙ্গা থাকলে তো ওগুলোই হবে ধান তো ধরো তোমার ভালো জমি না হলে তো ধান হবে না

তা ঠিক করেছো কারণ ফাঁকা জমি রেখে তো কোনো লাভ নেই কোনো কিছু তো করেতেই হবে সেটাই দিয়ে তোমরা ই করোনা তোমাদের নিজের নিজের ধান লাগাও না যখনি বর্ষার সোমাটে তো লাগাই ধরো এই তো এখনো লাগবে জমিতে এখনো কাজ চলছে ঠিক ঠাক করছে মনে হয় কাল পরশু র মধ্যে ধান লাগিয়ে দেবে ধান ও তো আমাদের দিকেও চলছে আমাদের এখন চাষ চলছে মাঠে সব জমির সব ঠিক ঠাক করছে তবে আমাদের একটা জমি আছে তোমার ওই বারো কাঠা মতো তো এটা আমাদের পুঁতছে বুঝলা না আমাদের ধান এখন পুঁততে লাগেনি মানে জমিটা মানে side গুলো সব আলের ধার গুলো তে মাটি তাটি দিয়ে ঠিক করছে জল মল মানে চলে যাই তো ভুই থেকে

তা আমাদের বেশি ধান নাই ওই দু বিঘা মতোন আছে তো এখন বারো কাথা মতো কাট এবার কি বোলো তো এবার এই সব মাঠ সব মাঠ তো সমান না সব মাঠ বলবো না মানে ধরো মাঠে তো এবার জল এর ব্যাপার আছে এবার ধরো হয়তো এখানে দ্বীপ আছে ওখানে নেই তো এবার ধরো এই side টা হয়েছে ওই side টা হয়নি এরকম ব্যাপার যেমন ধরো আমাদের ওখানে দ্বীপ আছে ঐটা আমরা পেলাম এবার ধরো নিচে যে জমি গুলো আছে ওদের এখনো হইনি এরকম চলছে অবশ্যয় জল নামতে নামতে যায় যদি তবে হবে নাহলে হবেনা হু সেটাই তো এখন দেখা যাক কি হচ্ছে এখন যেটা হলছে মানে চলছে এটাই হোক বুঝলা বৃষ্টি তো আশাকরি হয় না তা এখন শীতের দিন বৃষ্টি এই কিছু দিনের মধ্যে বৃষ্টি হতে লাগবে দেখো হ্যা এবার চালু হবে এবার তো এবার তো জলের season চলে এল এবার ধরো ঠান্ডা চলে যাবে এই সেই কি বলবো অনেক সেই জল ঝড় এগুলো সেই আরো সেই কষ্ট

খেতে চাষ হবে না হুম সেটাই আর আমার একটা সমস্যা জানতো মানে খুব tension এ আছি কারণ ধরো আমাদের বাড়ি করছি তা মানে যে চিলেকোঠা হয় না বাড়ির

ওটা এখনো ঠিক করা হয়নি তা ভাবছি যে ওটা ঠিক করবো বুজলা কারণ এবার ধরো সেই বৈশাখ মাস পড়বে তো এবার ধরো তোমার অনেক সেই জল ঝড় ঝাঁপি সব দেবে তো সব মানে বুজতে পারছো হা বর্ষার time এ ছাদের যদি চিলেকোঠা না ঠিক থাকে তো তোমার সব জল বাড়ির ভিতরে যাবে হুম সেটাই তো ভাবছি ওটা ঠিক করবো সুধা বুঝলা মানে অনেক problem হ্যা ঠিক করে নিও আমাদের এখানে অনেক মিস্ত্রী আছে বলো তো লাগে তো বলিও হ্যা তো বলছি তোমার কিছু জানা আছে কি যে মানে যে ওই চিলেকোঠায় টিন দেয় না টিনটা বলছে ওগুলি কেমন দাম পড়বে বলো তো জানো কি একটু সেগুলো তো আমি তো কিনি নি অনেক দিন আগে মানে আমি তো কিনিনি ধরো বাবা কিনে আনে তো ঐদিকে আমার কোনো idea নেই ও তো ঠিক আছে আমাদেরও গ্রামে আছে আমিও তাহলে বলবো বাবাকে যে যত তাড়াতাড়ি পারো ওটা করে নাও কারণ দ্যাখো বর্ষাতো এখন চলে যেতে আসছে তো একবার তো বুজতে পারছো গোটা বাড়িতে জল চলে আসবে হুম সেটাই আহ দিয়ে tournament তোমাদের এখন চালু হয়ে গেছে না মানে সব চলছে ready না ওইখানে tournament তো সেই বিকেল থেকে সন্ধ্যা অবধি হয় আর দিনে আমাদের পিচটা তো আমাদের তো সেই আমরাই সারাদিন practice করি ও আচ্ছা একটা কথা বলছি আমি যে তোমাদের এই tournament টা চলছে এটা কি তোমার রোজ একটা করে খেলা হবে না এমনি তোমার ধরো একদিন এ সব খেলা হয়ে যাবে না না একটা দুটো এইরকম করে হয় কোনো দিন সকালে বিকেলে কোনো দিন সুধু বিকেলে একটা করে হয়

কি করে জানবো বলো এটা তো তোমার ই চলছে তোমার big hand না এমনি দ্বাড়িয়া থেকে বল ছুঁড়ে ওটাই নাকি না না ছয় মারা মারি এখন দাঁড়িয়ে থেকে বল ছুড়ছে কিন্তু ছয় মারামারি

ও long hand আর হ্যা আর একটা কথা মানে এটা খুব ভালো লাগলো সুনে যে আমাদের দেখবে Rampurhat এ দেখবে দীঘির পাহাড় নেই দীঘির পাহাড় ওখানে দেখবে একটা খেলা হয় tournament বেশ ভালোই হয়

হুম তো ওখানে বুঝলা এ বছর একটা নিয়ম করেছে জানো আগে ধরো ওখানে মানে অতটা উন্নত মানের ছিল না ঠিক আছে এখন বুঝলা একটু উন্নত হয়েছে কারণ আগে তোমার দিনে খেলা হতো ঠিক আছে এখন বলছে day night মিলে খেলা হবে মানে কি বলতো রাতেও হবে দিনও হবে বলছে তো মানে শুনে ভালো লাগছে যাওয়া জেলে ভালো হয় যাবা খেলা দেখতে? হুম জেলে হবে একদিন কারণ রাতে তো সেই বসে থাকছি mobile দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছি কোনো কাজ কাম তো নাই রাতে হুম সেটাই তো ও ওটা যাবো তাহলে হ্যা মানে কি বলো তো ধরো আমাদের তো toto আছে তো তাহলে এক কাম করবো তোমাদের গ্রামে কিছু বলবা আমাদের গ্রামের কিছু বলবো নিয়ে যাবো একসাথে ভালো হবে রাত্রে ঠিক আছে দ্যাখো কবে যাওয়া যাই একদিন date করো হয়তো বেশ ভালোই হবে লই nift এ খেলা সত্যি দেখতে খুব ভালো লাগে মানে দেখিনি তবেমানে এমনি others ধরো আমাদের সবাই আমাদের যে seniors আছে বললাম না খেলে ওরা আঃ আঃ cricket তো ওরা ধরো এমনি big hand খেলতে যায়নি মানে ওই ছয় মারা মারি না তবে যে short hand এ চার মারা মারি খেলা হয় না night এ হ্যা যেগুলো জাল ঘেরে খেলা হয় হ্যা ঐগুলো আমাদের senior রা প্রায় অনেক জায়গায় গেছে খেলতে বুঝলা তো ওগুলো মানে night এ খেলা দেখতে খুব ভালো লাগে তো আমি short hand দেখছি তবে ধরো big hand দেখিনি ওখানে খেলা টা দ্যাখো তোমাদের ওখানে হচ্ছে তো তোমাদের দাঁড়িয়ে থেকে বল তো কিন্তু ওখানে কিন্তু তোমার সেই জি বলে না সেই national খেলা হয় না হাত ঘুরিয়ে না কি বলে যে big hand এ big hand এ আমাদের এখানে big hand ই হচ্ছে কিন্তু ধরো হাত ঘুরিয়ে না দাঁড়িয়েই বল হ্যাঁ সেটাই তো ওখানে ধরো ওটাই হচ্ছে ওই হাত ঘুরিয়ে তোমার big hand ছয় মারামারি আচ্ছা তো কবে যাবে দ্যাখো একদিন হ্যাঁ যাবো তো অবশ্যই আমার খুব ইচ্ছে আছে তবে তুমি তাহেল বলবা হ্যাঁ বলবা এখানে খেলা আছে চ একদিন দেখে আসি ঘুরে আসি ভালো লাগবে খেলা দেখতে আচ্ছা ঠিক আছে তো কে কে যাবে তোমার মানে বন্ধুরা? আঃ কে কে তোমার ওই আমার আছে কিছু বন্ধু আছে তো ওই ওদেরকে বলবো আমি আর আমার একটা মানে কি বলতো একটা ছোট ভাই আছে তো ওখানে নিয়ে গেলে খুব ভালো হবে বলছে আমাকে খুব ভালো লাগে খেলা দেখতে তো, ওকে নিয়ে গেলে কোনো অসুবিধা হবে? কত ছোট মানে বয়স কতটা হবে তাও বয়স বলতে তোমার ওই প্রায় আট বছর ও দ্যাখো রাতের ব্যাপার তো নিয়ে যেতে পারো কিন্তু সেই সামলে সামলে নিয়ে যেতে হবে হ্যাঁ সেটাই বলছি এবার দেখি কেমন কি হচ্ছে সেইভাবে তোমাকে বলবো হ্যাঁ ঠিক আছে তাহলে দ্যাখো একদিন date করতে হবে তাহলে দুদিনের মধ্যে যাবে না কি কদিন খেলা হবে এখন মানে খেলা হবে বলতে গেলে তোমার ধরো এখনো চালু হয়নি না মানে তোমার ধরো আজ কে ক তারিখ আজ কে তোমার তিন তারিখ তো আঃ তোমার ওই দশ তারিক এর মধ্যে খেলা চালু হয়ে যাবে এবার ধরো হয়তো আর ওখানে আট তা team এর খেলা তো এবার ধরো big hand ও সব বাইরে থেকে team আসছে তো এত টা team তো তোমার ধরো কমসকম day night মিলে ওই যে আট নদিন এর প্রায় দশ দিন প্রায় দশ দিন ধরে নাও প্রায় দশ দিন খেলা চলবে final মিলে তো মোটা মটি ওই চার পাঁচ দিন পরে গেলেই হবে কিংবা যখন যাবা প্রথম দিন যাবা কি না মানে আমি কি বলছিলাম শোনো আমি বলছিলাম যে প্রথম দিন যখন খেলা হবে তখন ধরো হয় তো গেলাম আর হয় তো ধরো semi final final গুলো বলছে night এ খেলা হবে ওগুলো জেলে জেলে ভালো হয় না তো final দেখতে তো যেতেই হবে যখন match যখন চলছে সেরকম তাহলে একটা তাহলে date করবো হুম নিয়ে যাবো

গেলে ভালো হয় তা মানে প্রথম দিনে ওদের খেলা আছে প্রথম দিনে যাবা যাবো তাহলে হুম হ্যাঁ প্রথম দিনে তো যাবোই বলছি তো তোমাকে তারপরে তারপরে আমার একটা বন্ধু আছে ভোলা বেশ ভালো খালে হ্যাঁ তার নাম হচ্ছে ব্রিভু মানে ও ধরো মানে কি বলতো মানে আমিও ধরো ছোট থেকে খেলতাম four এ bat ball cricket তো আমি ধরো আস্তে আস্তে ছেড়ে দিয়েছি নিয়ে football খেলতাম এ তো একসঙ্গে খেলতাম তো ধরো ও ছোট থেকে coach নিয়ে খেলতো নিয়ে এখন ধরো দেখো এখন বেশ ভালোই খেলছে তো ও যেন তো ওখানে chance পেয়েছে খেলতে ভালো কথা তো তাহলে তোমার বন্ধু যেখানে যাবে তখন তো দেখতে যাওয়ায় উচিত সেটাই আমাকে মানে facebook friend এ আছে ও আমার তো আমাকে বলে যে এ আমি খেলতে যাবো তা যাস না দেখতে তোরা তো এখন আমরা তো একসাথে থাকতাম বা খেলেছি ও ওর সঙ্গে আমি খেলেছি match অনেকটো হ্যাঁ দিয়ে ধরো বলে জাবি তাহলে আমি দ্যাখ এখানে পেলাম chance মানে ওখানে কি হিসাবে খেলা হয় বলতো দেখবা যে IPL খেলা হয়না IPL

হ্যাঁ IPL কি হয় বলতো যে সে player কিনা কেনা বেচা হয়না

হ্যাঁ তো ও ওখানে ওখানেও হয় জানোতো মানে যে ধরো আসে পাশে যে ভালো খেলে খেলে আর কি এই মানে ঐভাবে ধরো বেঁচে ওর নিশ্চই খেলা দেখেছে আবার ধরো ওর দাম উঠেছে প্রায় তোমার কত পাঁচ ছ হাজার টাকা উঠেছে

হু সেটাই এটা তাঁর কিছু দিন আগে ও ইশে খেলেছিল তোমার ওই বর্ধমান ওই side থেকে তাও ওখানে তোমার first prize পেয়েছিলো তো man of the series হয়েছিল জানতো man of the series বা man of the match হয়েছিল facebook এ ছেড়েছিলো post করেছিল দেখলাম ভালো খেলে তাহলে তো ও ও বলছে মানে কি বলতো ও coach মানে coach টি ধরো ও মানে practice করে coach দিয়ে তো ও কিন্তু ranji trophy মানে কি বলতো ধরো cricket খেলা এমন একটা জিনিস নিয়ে তোমার প্রথমে ধরো এই গ্রাম ঘুরে খেলবে তো গ্রাম ঘুরে খেলার পর পরে একটা খেলা হয় দেখবা আমাদের এই বীরভূম এ তোমার সেই ranji trophy চেনো না ranji trophy হ্যাঁ হ্যাঁ হু রঞ্জিত কবে থেকে বুঝবা প্রায় choose করে দেখবা IPL এ কিনে না

হ্যা তাহলে দেখো তুমি একটা কথা এখানেই ভাবো যে আমাদের এখন যে আমাদের voice caption করছে হার্দিক পাণ্ডে আমাদের team এ ঠিক আছে

তো তুমি যদি ওর হ্যাঁহার্দিক পাণ্ডে যাকে বলে all rounder বেশ ভালোই all rounder এ দেখো ওর কিন্তু ওর যদি history জানতে চাও ও কিন্তু পড়াশোনা তে কিছুই না মানে কি জানো তো এ ওর ধরো ওরা দুটো ভাই মানে হার্দিক পাণ্ডে, কোলেন পাণ্ডে এ তো ওরা ধরো দুই ভাই কে মানে ওর বাবা ভর্তি করে দিয়েছিলো পড়া সোনা করতে তা ওরা কি করতো দেখো ওরা পড়াশোনা করতো না পড়াশোনা করা ছেড়ে দিয়ে বলছে মাঠে সবাই খেলতো ওরা ওখানে চলে যেতো ওই ভাবে করতে করতে ওদের মানে এতটাই হয়ে গেলো মানে এতটাই ভালো খেলতে লাগলো ওরা হুম তো ওর বাবা দেখলো যে যখন তার ওই দিকেই নেশা তখন তাহলে ওই দিকেই তাকে দিয়ে দেয় নিয়ে ঐভাবে ভর্তি করলো দিয়ে বলছে ওই ভাবেই করতে করতে বেশ ভালোই এখন india এর team এ খেলছে এমন কি যেন জানো তো ওরা দুতিন বেলা maggi খেয়েও কাটিয়েছে সেটা তো বটেই যার যেটা মানে মন থেকে ইচ্ছে হয় সেটা করলেও ঠিক ওটাতে কাজ হবেই অবশ্যই একটা কথা যেন জানো তো মানে কি বলো তো যতই কষ্ট হোক কষ্টের মধ্যে দিয়ে একটু একটু মানে কি বলবো হাল ছাড়লে হবে না যেকোনো জিনিস এই দেখো তোমার একটা goal তুমি এই জিনিস টা করব এই জিনিস টা তুমি যদি তুমি ভেবে রেকে দাও বা আমার এটা goal স্বপ্ন আছে দেখবা সেটা পূরণ হবে সে চেষ্টা করতে হবে একটু কষ্ট মানে কি বলতো জীবন মানে কি বলতো জীবন মানে হচ্ছে কষ্ট মানে ওই ধরো কষ্ট বাধা বিপত্তি ওগুলো সব আসবেই ওকে মানিয়ে নিয়ে চলতে হবে

হ্যা সেটাই ওটাই বলছি তা সেটা তার জন্য তো আমাদের কিনা তো দেখব অন্যান দেশে কি জন্যে উন্নত বলতো কারণ ধরো একটা ছেলে ধরো আমি যেমন চাইনা কথা বলছি আঃ যেমন ধরো ওরা ওদের মানে যে ছোট থেকে এ হলো তো এবার ধরো ওর দেখবে ছেলেটার কোন দিকে ন্যাক আছে সেদিকে তাকে লাগিয়ে দেবে আর আমাদের এখানে কি হয় তো আমিও ভালো খেলি আঃ আমি হয়তো ভালো হয়তো খেলছি football তো আমাকে ওদিকে না দিয়ে বাড়ির problem এ হয়তো আমি অন্য কাজ এ এসেছি তাহলে কি হলো বেকার হয়ে গেলো এবার আমি যদি ওদিকে করতাম তাহলে কি হতো আমি ধরো নিশ্চই শাস্তি পেতাম হ্যা যে নিজের ই করবে সে তো হবেই

ঠিক আছে অনেক কথা বলে ফেললাম অনেক কথা বলে ফেললাম তাহলে বেশ আহ বাবাকে ভালো ভাবে ঔষুদ খাওয়াও হ্যা হ্যা ঠিক আছে রাখছি হ্যা

ঠিক আছে আবার কখনো পরে phone করবো ঠিক আছে বেশ হ্যাঁ bye

এই তোরে ঘুম থেকে উঠলাম একটু আগে, তুই কি করছিস?

আরে শরীরটা ঠিক নেই ঠান্ডা লেগে গেছে ও এখন ঠিক আছে শরীর? আছে মোটামুটি সেটাই মানে এখন কি বলতো মানে প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে এতটা মানে ধর আমাদের প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে না একদম রে আর এই pollution টা আর নেওয়া যাচ্ছে না জানিস তো সেটাই আর এই মানে কি বলতো শহর এলাকাতে pollution টা এত বেশি মানে পুরোপুরি সে যে কি আর বলবো দেখতেই পাচ্ছিস এখনকার রাস্তাঘাটে চলাটা মানে একদম

সেটাই সেটাই pollution এর দিক থেকে বলতে গেলে কি বলতো প্রত্যেকটা গাড়ির এখন আহ মানে একটা জিনিস তো তোর করতে হয় মানে ধর গাড়িতে যদি একটা গাড়ি চালানো হয় সেই গাড়ি ধোয়াটা যে মানে checking করতে হয় সেটা তো এখনকার মানুষ ভুলেই গেছে যে না pollution টা আমাদের check করে নিতে হয় সেটা করে না আবার বড় বড় কলকারখানা গুলো যার কিরকম হচ্ছে বলতো এইযে যে জিনিসগুলো কোথায় যাবে তাহলে বল সেটাই তুই দেখ না এই যে এত bus চলছে এত লরি চলছে যে কালো ধোয়াটা বেরোচ্ছে এগুলো তে তো pollution টা বাড়ছে সেটাই সেটাই একদমই ঠিক বলেছিস তুই এত বেড় মানে এত বাড়ছে দিন দিন মানে ধর এতটা মানে এর পরিমাণ বেড়ে যাচ্ছে মানে গাড়ি তো তৈরি হতেই থাকছে তো কারখানা তো তৈরি হতেই থাকছে তো এইসব কারণে উম এই জিনিসগুলো কিন্তু মানে কি বলতো আস্তে আস্তে আমাদের প্রতি মানে এত খারাপ প্রভাব ফেলছে যে তোকে কি বলবো মানে পুরোটা দেখ প্রত্যেকটা মানুষের এখন আহ যেকোনো রোগ থেকে আক্রান্ত হয়ে পড়ছে pollution গুলোতো আর যাবে কোথায় আকাশ টানবে তো টানবে কোথায় গাছে তো সেভাবে আর মানে কেটে ফেলছে মানুষে তো এই যে জিনিসগুলো সে মানুষের কাছে কিছু না কিছু খারাপ তো প্রভাব ফেলছে তাই না? তারপর দেখ শুধু গাড়ির জন্য না এই যে এত বড় বড় কারখান কারখানকারখানা

গাড়ি bus লড়ি এগুলো থেকে একটা কালো ধোয়া যাচ্ছে এইযে একটা natural oxygen oxygen এর মাত্রা তো ক্রমশ কমেই যাচ্ছে না এই carbon dioxide টা বেশি হয়ে যাচ্ছে

কিন্তু এখন গ্রামে ওই ভোলা ভালা মানুষদেরকেও নিয়ে যে কল কারখানাগুলো তৈরি করে নিচ্ছে জমি কিনে আবার ধর কারখানা তৈরি করছে তো এই যে pollution এর জিনিসটা সেই দিকটাতেও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে গ্রামের দিকেও অনেক গ্রামে দেখে নিবি যে ফাঁকা আছে হ্যাঁ দেখতে পাবি আবার অনেক গ্রামে এরকম হয়ে গেছে যে pollution অনেক বেড়ে গেছে সেটাই গ্রামেও যে একটা শান্তি বা গ্রামেও যে একটা তোর উম হাওয়া oxygen ভালো fresh ওরকম কিছু পাওয়া যায় না মানুষে এখন morning walk করতে যাচ্ছে morning walk কেন করতে যায়?

তো সেও একটা freshness পাওয়া যাচ্ছে না কোথাওই freshness পাওয়া যাচ্ছে না খালি carbon dioxide বেড়ে যাচ্ছে oxygen কমতেই থাকছে সেটাই সেটাই একদমই ঠিক বলেছিস মানে কি বলতো কারখানাগুলো এখন মানে বারো ঘন্টা আহ আট ঘন্টা তো একটা minimum যে কোন job বল business বল সবকিছু দিক থেকে কিন্তু কারখানাগুলো কি বলতো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা একটানাই চলছে মানে এতটা মানে খারাপ দিক হয়ে গেছে কারখানা গুলোর যে না আমরা একটু বন্ধ রাখি সেভাবেও না কারখানা যদি একটা machine বন্ধ রাখছে তো আরো দশটা machine চালিয়ে দিচ্ছে এবং সেগুলো থেকে তারা যে লাভ প্রধান যুক্ত তো করছে কিন্তু মানুষের প্রতি খারাপ প্রভাব গুলো অনেক ফেলে দিচ্ছে তাই না? সেটাই রে, তারপরে শুধু আহ বাতাস বলে না তুই দেখ সব রকম জল জলেও pollution তারপরে তোর আহ এমনি তোর রাস্তাঘাটেও চারিদিকে নোংরা জল বিশেষ করে তোর ওই গঙ্গা গঙ্গা তো পবিত্র আমরা তো জানি যে গঙ্গায় স্নান করলে সব পাপ মুছে যায় গঙ্গা একটা পবিত্র কিন্তু তুই আহ একদিক থেকে দেখতে যা গঙ্গাতে কত মানে water pollution হয়েছে বলতো সেটায় মানে কি বলতো এত বজ্র পদার্থ হয়ে গেছে আমাদের এই plastic দিক থেকে তো মানুষ ফেলার মনে হচ্ছে জায়গা কোথাও খুঁজে পাচ্ছে না আগে কি বলতো গঙ্গা টা যদি কেউ দেখত তাহলে তার নিজের চেহারাটা দেখতে পাওয়া যেত এখন তুই গঙ্গাতে যদি তুই দেখিস হ্যাঁ, গঙ্গার দিকে যদি ভাবিস যে নিজের চেহারা নিজের চেহারা তো বাদ দে শুধু কালো কালো জিনিসই দেখতে পাবি আর bottle দেখতে পাবি বা plastic এর জিনিস দেখতে পাবি এই যে বজ্র পদার্থ গুলোতে এত pollution হয়ে যাচ্ছে যে মানে বলার নেই একদম

তারপর তোর কলকারখানা থেকে যেসব নোংরা আহ জলগুলো pass করছে drain এর through তে অনেক তো একেবারে directly তো গঙ্গা তে পড়ছে সেটাই আবার এক আধটু বাড়ির গুলোতো তুই যদি লক্ষ্য করিস তো বাড়ির bathroom থেকে washroom থেকে যে জলটা সেটাও direct গঙ্গাতে নালার মতো করে দিয়েছে direct নালাতে ফেলছে তো এই যে একটা পবিত্র জিনিস আমরা যেটাকে সবাই ধর্মে মানে আমরা পবিত্র জিনিস হিসেবে যাকে গ্রহণ করি তো এই জিনিসগুলো দেখলে তো নিজেদেরকেও একটু খারাপ লাগে না বা যে ফেলছে তাকেও তো একটু খারাপ লাগার ব্যাপার তাই না একদমই জলটা পুরো এখন তুই গঙ্গার জল দেখবি পুরো ঘোলাটে জল একটা একদম মানে কত জায়গার যে জল মিশিত হয়ে মানে আসছে আমাদের এদিকটাতে কম করে তো মানে আহ সেটা তো বলে বোঝানোর মত না কারণ হ্যাঁ এটা ঠিক যে তার খারাপ দিকটা কি বলতো একটু বেশি হয়ে গেছে তোর আবার কি বলতো এখন আবার আরেকটা জিনিস sound pollution এর কারণে কত ঝামেলা হচ্ছে বলতো এত sound শহর এলাকাতে তো এত sound traffic

হ্যাঁ air pollution water pollution তুই দেখ না আগে গ্রামে পুকুর গুলো দেখা যেত গ্রামে পুকুর গুলো পুরো আহ জলটা মানে তোর কাচের মত জলটা কি সুন্দর এখন দেখ প্রত্যেক টা পুকুর একদম সবুজ হয়ে গেছে বা জলটা পুরো কালো হয়ে গেছে সেটাই আমরা শুনেছি যে জলের কোন রং নেই ঠিক কিন্তু জল আহ কি বলতো এই এতোটুকু জানতাম যে ছোট তো তোর দেখতাম আগে তো জল বলতাম যে সাদা জলের রং তোর লাল bottle এ করলে লাল হয়ে যেত তো সেটা আর কি ধর মানতাম ঠিক আছে but এখন এখনকার ছেলেপেলে বা এখনকার মানুষগুলো দেখে বুঝতে বুঝতে পারবে যে না জলের আদেও কোন বলতেও হবে না মানে কাউকে যে জলের কোন রং নেই বেরং সেটা তো জল ধর এখন কি বলতো একটা যদি কালো মানে নোংরা জলের মধ্যে পড়ছে কালো নোংরা জল ধর যেটা drain এর জল হয় সেখানে যদি একটু সাদা জল ঢেলে দে পুরোটা কালো হয়ে যাবে তো মানে এই যে জিনিসটা এতটা খারাপ হয়ে গেছে

তো এই জিনিসগুলো কোথায় যাবে বল সেগুলো তো সবই মিশছে না তারপরে বাসন ধোয়া কাপড় কাচা সবকিছু পুকুরে না হলে গঙ্গাতে এবার গঙ্গার ধারে যাদের বাড়ি তারা তো obviously জল pass করার জন্য গঙ্গার ওইদিকেই drain করবে এবার গ্রামেও তো দেখ পুকুরের পাশে যাদের বাড়ি পুরো নোংরা জলটা পুকুরে যাচ্ছে আরে বাবাঃ পুকুরের জল জানিস তো আগে তুলে এনে ফুটিয়ে খাওয়াও যেত এখন ওই জলে চান করতেও ইচ্ছা করে না না না এখনকার মানুষ সেরকমও দেখতে পাবি না যে পুকুরের জলে চান করবে বা আগের বাচ্চাগুলো কি বলতো আমরা যখন ছোট ছিলাম তো পুকুরে চান করার জন্য তো মানে আলাদাই একটা intention থাকতো আমাদের মনে ঠিক আছে but এখনকার ছেলেদেরকে দেখ পুকুরের জলে হাতটা যে ধোবে সেটাও বলে যে না নোংরা জল হাতটা ধোবো না মানে এরকম একটা মানে ভাবনা চিন্তা হয়ে গেছে মানুষের হ্যাঁ কিন্তু দেখ তুই ওই same জিনিস যদি কোন পরিষ্কার পুকুর পাস একেবারে কাঁচের মতো আমরা যেটা বলি যে কাঁচের মতো জল ওইটা পাস দেখবি তখন আবার যেতে ইচ্ছা করবে হাত জলটা হাতে দিতে ইচ্ছা করবে মনে হবে চান করে নিই এত পরিষ্কার জল এখন তো দেখাই যায় না আগে সবাই কি বলতো নোংরা জল তো পুকুরে দেখাই যায় না আর এখন কি বলে পরিষ্কার জল দেখা যায় না সেটাই সেটাই মানে আমাদের এই pollution এর জিনিসটা idea আছে যে না আমরা একটু হলেও নিজে থেকে মানে কমাতে পারবো কারণ কি বলতো আমরাও তো bike চালাই আমরাও তো pollution দি না মানুষের কাছে তো এই জিনিসগুলো কমানোর কাছে তোর কি কোন idea আছে? দেখ এবার হ্যাঁ idea আছে যতটা তোমার দরকার যতটা তোমার প্রয়োজন তুমি ততটাই গাড়ি বার করো না না হলে তুমি ধর তোর বাড়ি থেকে তুই পাশের দোকান যাবি